সামুদ্রিক বাস্তুতন্ত্র আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামদ্রিক বাস্তুতন্ত্র সামুদ্রিক বাস্তুতন্ত্র পৃথিবীর জলজ বাস্তুতন্ত্রের বৃহত্তম অর্থাৎ সামুদ্রিক বাস্তুতম তন্ত্র বলতে আমরা marine ecosystem কে বোঝাই এই বাস্তুতন্ত্র উচ্চমাত্রায় লবণ থাকায় এটি সাধারণ জলজ বাস্তুতন্ত্র থেকে ভিন্ন এটি

পৃথিবী পৃষ্ঠের seventy percent এর বেশি জায়গা জুড়ে আবৃত এবং পৃথিবীর জলচক্রের জল প্রায় সাতানব্বই percent যোগান এখন থেকে আসে আয়তনের দিক থেকে পৃথিবীতে বসবাস যোগ্য স্থানের পরিমান এই বাস্তুতন্ত্র থেকে নব্বই শতাংশ কম সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে লবনাত্মক জলাভূমি লবনাত্মক জলাভূমি উপহ্রদ সামুদ্রিক ঘাস ম্যানগ্রোভ আহ rocky interbival system এবং প্রবাল প্রাচীর এগুলো উপকূল থেকে বাইরের দিকে প্রসারিত সামুদ্রিক বাস্তুতন্ত্র জীবের জৈবিক সম্প্রদায় দ্বারা চিহ্নিত করা হয় এগুলি সরাসুরি শারীরিক ভাবে এই পরিবেশের সাথে যুক্ত সামুদ্রিক বাস্তুতন্ত্র বিশ্ব জনসংখ্যার উল্লেখযোগ্য উল্লেখযোগ্য অংশের জন্য বাস্তুর আহ বস্তুতান্ত্রিক সেবা খাদ্য ও কাজের গুরুত্বপূর্ণ উৎস সামুদ্রিক বাস্তুতন্ত্রের মানব ব্যবহার ও এর দূষণ এই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার জন্য উল্লেখযোগ্য ফোঙচি উপরুক্ত উপরুক্ত বৈশিক উষ্ণায়ন এবং কার্বনডাইঅক্সিডের মধ্যমে ধারণ করা উষ্ণতার বেশিরভাগই সমুদ্র দ্বারা শোষিত হয় এরফলে সমুদ্র অবনীকরণের মতো

এরফলে সমুদ্র অবনীকরণের মতো প্রক্রিয়া মাধ্যমে পরিবর্তিত হচ্ছে যা সামুদ্রিক বাস্তুতন্ত্র কে হুমকির মুখে

সামুদ্রিক পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় জলের নিচে জীবন থেকে slogan হিসেবে সামনে রেখে

উপকূলীয় বাসস্থান বলতে বিভিন্ন point এখানে উল্লেখযোগ্য আছে এর মধ্যে প্রবালদ্বীপ

এখানে প্রবালপ্রাচীর গুলো বিশ্বের অন্যতম প্রসিদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র সবচেয়ে বৃহত্তম প্রবালপ্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার রিফা বৃহৎ প্রবালপ্রাচীর গুলো একসাথে একাধিক প্রজাতির বসবাসের জন্য উপযোগী চারপাশের জীবনের সাথে প্রবালগুলোর একাধিক সিন্ symbiotic সম্পর্ক রয়েছে ম্যানগ্রোভ অঞ্চল বা ম্যানগ্রোভ বন বলতে বোঝায় ম্যানগ্রোভ হলো গাছ বা ঝোপঝাড় বা গ্রীস্মকালিও বা উপক্রান্তীয় অংশে উপকূলের নিকটে কম অক্সিজেন এর মাটিতে জন্ম নেয় এগুলি অত্যন্ত

একে অপরের সাথে সম্পর্কিত নয় এবং প্রায়শই বংশগতভাবে মিলের পরিবর্তে তারা ভাগ করে নেওয়া বৈশিষ্ঠের জন্য গোষ্ঠীভুক্ত হয় উপকূলের নৈকট্যের কারণে এরা সবাই লবন নিষ্কাশন এবং কমবেশি অক্সিজেনের জলে বসবাস করার মতন অভিজোন ক্ষমতার অধিকারী ম্যানগ্রোভ গুলোকে প্রায়শই তাদের শিকড়ে ঘন অঞ্চল দ্বারা চিহ্নিত করা হয় যায় যেগুলি ঝড়ের তীব্রতা স্রোত তরঙ্গ এবং জোয়ারের ক্ষয়হ্রাস করে উপকূল রক্ষায় কাজ করে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের অনেক প্রজাতির খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এটির সাথে ম্যানগ্রোভ কার্বন storage সহ এছাড়াও এছাড়াও ম্যানগ্রোভ থেকে উম বোঝা যায় যে এটি প্রায়শই এবং উপকূলের নৈকট্যের কারণে এরা সবই লবন নিষ্কাশন এবং কম অক্সিজেনের জলে বসবাস করার মতন অভিযোজন ক্ষমতার অধিকারী

বংশগতভাবে মিলের পরিবর্তে তারা ভাগ করে নেওয়া বৈশিষ্ঠের জন্য গোষ্ঠীভুক্ত হয় ম্যাংগ্রোভগুলিকে প্রায়শই তাদের শিকড়ের ঘন জঞ্জাল দ্বারা চিহ্নিত করা যায় যেগুলি ঝড়ের তীব্রতা স্রোত তরঙ্গ এবং জোয়ারের ক্ষয়রাস পরে উপকূল রক্ষায় কাজ করে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের অনেক প্রজাতির খাদ্য খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং একইসাথে ম্যানগ্রোভ কার্বন storage সহ বিশ্বব্যাপী সমু বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই নিষ্কাশনে ভূমিকা রাখে সামুদ্রিক ঘাস সামুদ্রিক ঘাস জলের নিচে ঘন মাঠ গঠন করে যা বিশ্বের সবচেয়ে উৎপাদনশীল বাস্তুতন্ত্রের মধ্যে অন্যতম এগুলো প্রবালপ্রাচীরের তুলনায় সামুদ্রিক জীবন চরিত্রে বাসস্থান এবং খাদ্য সরবরাহ এর জন্যে অধিক উপযোগী এর উপর নির্ভরশীল অমেরুদন্ডী প্রাণীর মধ্যে চিংড়ি কাঁকড়া কড অন্যান্য গুলোর মধ্যে আহ লাইট fish সামুদ্রিক স্তন্যপায়ী পাখি ও প্ৰ প্রাণী ইত্যাদি এগুলো বিপন্ন প্রজাতি যেমন সামুদ্রিক ঘোড়া কচ্ছপ এবং দুলঙের আশ্রয়স্থল হিসেবে কাজ করে সামুদ্রিক মা মাছ উৎপাদনের বাসস্থান হিসেবে নিঃসারিত এগুলো ব্যবহার করা হয় সামুদ্রিক ঘাস উপকূলীয় ঝড় থেকে তাদের খাতার মাধ্যমে উপকূলে আঘাত হানার সময় ঢেউ থেকে শক্তি শোষণ করার মাধ্যমে উপকূলকে সুরক্ষা প্রদান করে এগুলো ব্যাকটেরিয়া থেকে পুষ্টি শোষণ করে উপকূলীয় জল কে পরিষ্কার রাখে এবং সমুদ্রের মাঝে থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তনের প্রতি

মানব কার্যকলাপের কারণে যদিও এখন সামুদ্রিক ঘাসের মাঠ ক্ষতিগ্রস্থ হয়েছে ভূমি থেকে দূষণ মাছ ধরার নৌকা বা ঘাস উপরে ফেলে ফেলেছে এবং বর্তমানে অতিরিক্ত মাছ ধরা হচ্ছে যা বাস্তুতন্ত্রের জন্য ভারসাম্যহীন প্রতি ঘন্টায় এখন প্রায় দুটি ফুটবল মাঠের সমান সামুদ্রিক ঘাস হ্রাস করা হচ্ছে ক্লেববন ক্লেববন নাতিশীতোষ্ণ এবং মেরু উপকূলীয় মহাসাগর জুড়ে সৃষ্ট হয় দুহাজার সাত সালে ইকুয়েডরের কাছাকাছি ক্রান্তীয় জলে আহ জলেতে ক্লেববন আবিষ্কৃত হয় শারীরিকভাবে ক্লেববন বাদামি microalgae দ্বারা গঠিত কেন্দ্র বা আহ ক্লেববন সামুদ্রিক প্রাণীর একটি তারতম্য বাসস্থান এবং এটি অনেক পরিবেশগত প্রক্রিয়া বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস বিশেষ করে traffic ব বাস্তুবিদ্যা এবং এই অন অন্নান্য বাস্তুতন্ত্রে বাইরে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ ধারাগুলি প্রমাণিত করে বিগত শতাব্দীতে এগুলো ব্যাপক গবেষনার কেন্দ্রবিন্দু হিসাবে সৃষ্টি হয়েছে ক্লেববন উপকূলিও সমুদ্রতাত্ত্বিক pattern কে প্রভাবিত করতে পারে এবং অনেক বাস্তুতান্ত্রিক সেবা প্রদান করতে পারে যদিও মানুষের কার্যক্রমের প্রভাবে ক্লেববনের ধ্বংস অব্যাহত রয়েছে বিশেষ উদ্বেগ এর বিষয় হচ্ছে অতিরিক্ত মাছ ধরা যা কাছাকাছি বাস্তুতন্ত্রের পরিবেশ বিনষ্ট করে এরফলে কোনো বন দ্রুত প্রকৃতির প্রাকৃতিক ভাবে বন্ধ্যায়তন রুখে দিতে পারে ইতিমধ্যে অতিরিক্ত লাঞ্ছনা এবং জলবায়ু পরিবর্তে সম্মগতিক প্রভাবের কারণে ক্লেববন অনেক জায়গায় বিশেষ করে অরক্ষিত জায়গায় ধ্বংস হয়ে গেছে যেমন তাসমানিয়ার পূর্ব উপকূল এবং উত্তর ক্যালিফোর্নিয়ার পূর্ব উপকূল সামুদ্রিক সুরক্ষিত অঞ্চলের বাস্তবয়ন এ জাতীয় সমস্যায় আহ জাতীয় সমস্যা সমস্যা সমাধানের জন্য একটি কার্যকর আহ কৌশল গ্রহণ আহ কৌশল করণ একটি

সাধারণত যে সেখানে সৃষ্টি হয় যেখানে লবনাত্মক জল এবং বিশুদ্ধ জলের উৎসের মধ্যে লবনাত্মকতার একটি লক্ষণীয় পরিবর্তন ঘটে এটি সাধারণত যেখানে নদী সমুদ্রের সাথে মিলিত হয়ে সেখানে পাওয়া যায় মোহনার মধ্যে পাওয়া বন্য প্রাণীগুলো

মিশ্রনের মধ্যে বসবাস করে সাধারণত সব মোহনায় প্রচলিত মোহনার মতো বৈশিষ্ট্যযুক্ত এর একটি প্রধান উদাহরণ সেখানে নদীর জল হ্রদের জলের সাথে মিশে এবং মিঠা পানি মোহনা তৈরী করে মোহনাগুলি অত্যন্ত উৎপাদনশীল বস্তুসংস্থান যার উপর অনেক মানুষ এবং প্রাণীজ প্রকৃতি বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য নির্ভরশীল বিশ্বের বত্রিশটি বৃহত্তম শহরের মধ্যে বাইশটি মোহনায় বা এর পাশে অবস্থিত কারণ এগুলি পরিবেশগত এবং অর্থনৈতিকভাবে অনেক সুবিধা প্রদান করে যেমন এ এটা অনেক প্রজাপতির প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ বসবাস স্থান এবং বহু উপকূলীয় সম্প্রদায়ের অর্থনৈতিক কেন্দ্র এগুলো বিশ্ব শিল্প প্রতিষ্ঠানে জলের পরিস্রাবন আবাসের রক্ষা হয় নিয়ন্ত্রন গ্যাস নিয়ন্ত্রনে পুষ্টিকর আহ cycling এর মতো

ব্যাবস্থাও আহ সরবাহ করে এবং এটি মানুষকে শিক্ষা বিনোদন এবং পর্যটনের সুযোগ ও দেয় উপহ্রদ উপহ্রদ হলো স্থলভাগের অভ্যন্তর একপ্রকার জলধারার একটি হ্রদ যা কোনো বৃহদ জলভূমির থেকে প্রবালপ্রাচীর বা কোনো প্রাচীর দ্বীপের মাধ্যমে বিচ্ছিন্ন বা পৃথক আকৃত দুই ধরণের উপহ্রদ দেখা যায় উপকূলীয় এবং মহাসাগরীয় বা এটলহ্রদ উপ উপহ্রদগুলি অগভীর ও মূলত মূলত লম্বাকৃতির জলধারা হয়ে থাকে যা বড়ো কোনো জলখণ্ডের উপর আহ উন্মুক্ত বা বালুকাময় তটভূমি বা প্রবালপ্রাচীর অথবা এরপ এরূপ কোনো ভূমিকম্প দ্বারা আহ বিচ্ছিন্ন থাকে একটি মহাসাগরীয় উপহ্রদে একটি বৃহদাকার প্র প্রবালপ্রাচীর বা একাধিক প্রবালঝড় দ্বীপ যা একটি হ্রদ কে ঘিরে রয়েছে মহাসাগরীয় হ্রদগুলি প্রায়শই উপকূলীয় আহ লোঙ্গলগুলির থেকে অনেক গভীরে থাকে

খুব অগভীর ঘাস যা অর্থ এগুলো

এছাড়াও আহ আটলান্টিকা আহ ব্যাতিত সমগ্র মহাদেশে উপকূলীয় অঞ্চলে হ্রদের সন্ধান পাওয়া যায় এবং এটা পাখি মাছ কাঁকড়া আর এবং আরো অনেক প্রজাতির জন্য বিস্তৃত এক আবাসস্থল উপহ্রদগুলি অর্থনীতির পক্ষে গুরুত্বপূর্ণ কারণ এগুলো বিভিন্ন প্রজাতির আবাসস্থল ছাড়াও বাস্তুতন্ত্রের বিশ্লিত পরিষব পরিষেবা সরবরাহ করে এই পরিবেশগুলির মধ্যে রয়েছে মৎস পুষ্টিপ্রবাহ বন্যা থেকে সুরক্ষা এবং জল পরিশোধন লবনাত্মক জলাভূমি হচ্ছে এমন সামুদ্রিক ভূমি লবনাত্মক জলাভূমি হচ্ছে এমন সামুদ্রিক ভূমি যাতে এ এমন যেখানে লবনাত্মক জলের মিশ্রণ ঘটে এবং জলাভূমির মাটি কাদা এবং স্পিট নামক জৈব পদার্থের একটি স্তর দ্বারা গঠিত স্পিটকে জলাদ্ধক এবং মূল পূরণের পচে যাওয়া উদ্ভিদদের পদার্থ হিসেবে চিহ্নিত করা হয় চিহ্নিত করা হয়

লবণের জঞ্জাল সৃষ্টি করে এবং সেগুলোকে যেগুলো থেকে সালফিউরিকের মতন গন্ধ নির্মিত হয় বিশ্বজুড়ে লবণের এই জলাভূমিগুলো বিদ্যমান একটি

পচাত্তর শতাংশের বেশি মিশ্র প্রজাতি

এখানে জন্য প্রয়োজনীয় পরিষেবা যেখানে সরবরাহ করা হয় এবং ক্ষয় ও বন্যার হাত থেকে এগুলো আহ এগুলো তীরকে রক্ষা করে এবং লবণের জলা জলাগুলি সাধারণত উচ্চমাসে এবং নিম্ন জলাদ্ধ এবং জলের সীমানায় ভাগ করা যায় নিম্নমাসে সমুদ্রের কাছাকাছি কম জোয়ার ছাড়া প্রায় প্রতিটি জোয়ারে প্রতিটি হয় উচ্চমাসে নিম্ন ও আহ জলাদ্ধ এবং উ উজানের পলি ও সীমা নিও ভাগ করা যায় নিম্নমাসে সমুদ্রী ও কাছাকাছি কম জোয়ার ছাড়া প্রায় প্রতিটি জোয়ারে প্রতিটি প্লাবিত হয় উচ্চমাসে নিম্ন জলাভূমি ও সীমানার মধ্যে অবস্থিত এবং এখানে সাধারণ উচ্চ জোয়ারের সময় বন্যা হয় অঞ্চল সাধারণত চরম আবহাওয়ার মধ্যে প্লাবিত হয় এবং জলাশয়ের জলাশয়ের অন্যান্য এলাকার তুলনায় এখানে অনেক কম জলবন্দি অবস্থা এবং লবনচাপ অনুভূত হয় সুতরাং আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি বুঝতে পারলাম যে সমু সামুদ্রিক ecosystem অর্থাৎ marineecosystem সম্মন্ধে আমাদের এখানে আহ জ্ঞানপ্রাপ্তি ঘটলো এবং কিভাবে সামুদ্রিক আহ যে আহ ব্যবস্থা ecosystem যেটি চলে আসছে সেটি কে বোঝানো হলো